যেকোনো সময়ে টাকা তুলতে পারি রাখতে পারি দিবা রাত্রি পরিষেবা দেয়।

আহ যে আহ গেট -টির সামনে দ্বারা আছে সেটি খুব পুরোনো দেখে মনে হচ্ছে।

আহ যেখানে বিভিন্ন ধরণের ইন্ডাস্ট্রি -র কাজ কর্ম ছিলে সেটি শিখিয়ে আনা হয়ে থাকে।

এটিও একটি উম ঠাকুরের মন্দির দেখা যাচ্ছে।

মন্দির-এর পাশ দিয়ে রাস্তা চলে গেছে।

সব ধরণের দোকান মেন মার্কেট -টি।

আর চারপাশে খুচরো যে দোকান গুলো আছে তার থেকে কিছু লোক--

বৃদ্ধ বা বয়স্ক যে লোক স্টেশন -এ বসে আছে--

এইখানে হোটেল দেখা যাচ্ছে আর সুপার মার্কেট -ও আছে ।

এখানে বুদ্ধ মূর্তিটি খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে।

এটি জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রিয়াঙ্গনের যে দুটি নতুন গ্যালারি নির্মাণ-ণ-ণ-ণ হয়েছিল সেই প্রকল্প টি করা হয়েছে।

আশে পশে বিভিন্ন জায়গা থেকে খেলা বড়ো বড়ো খেলা এখানে অনুষ্ঠিত হয়ে থাকে।

এটি খুব একটি উপকারী অ্যা শিখনীয় জিনিস।